একজন সচেতন নাগরিক হিসেবে আপনার জানা উচিত আপনার দেশে ঠিক কি চলছে? পৃথিবীতে কি চলছে? আন্তর্জাতিক ইস্যুগুলো আপনাকে জানতে হবেঠিক আছে?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

newspaper আসলে হাতের কাছে থাকে না তো, যতটুকু পারি অনলাইনে পরি এই পর্যন্তআর online newspaper, ইউটিউব থেকে ভিডিও দেখে নেন তবুও আমার কথা হল যে ভিন্ন ধরনের news আমাদের জানতে হবে different types of news ঠিক আছে? এটা জানা দরকার,

আপনাকে তো চোখ রাখতে হবেআচ্ছা আজকে আর আজ বলবো নাআবার কালকে বা অন্য কোন দিন আপনার সাথে বসবো এটা নিয়ে, আচ্ছা নিউজপেপার বিষয়ে বা অন্য কোন বিষয়ে আপনার সাথে আপনার সাথে আবার পরবর্তী সময়ে আরও কথা হবে, আবার কথা হবে হ্যাঁ আবার কথা হবেআচ্ছা আজকে তাহলে রাখি? আল্লাহ হাফেজ, জিজি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ,

কিছু তান্ত্রিকের ঘটনা ঘটেছিলো না তোদের ওদিকে?

ব্যাপারটা হয়েছে, আমার সাথেই তো ঘটনা ঘটেছিলো

তা আমি, normally যেরকম, মানুষের life এ অনেক খারাপ ভালো জিনিস ঘটে

তো properly তান্ত্রিক না কবিরাজ বলে যেটাকে উনি হচ্ছে উনি শিবসাধক উনি নিজেকে সেটা বলে আরকি সেরকম একটা মানুষের কাছে উনি যেতো ওনারা যেতো তো ওনারা খুব মানুষটাকে বিশ্বাস করতো যান যা বলে তাই সত্যি হয় এরকম ভাবতো তো আমি দেখলাম যে আমার বর first এ গেছিলো তো যাওয়ার পরে ও দেখিয়েছিলো আমি দেখার পর ওকে কিছু কিছু কথা বলেছিলো যে ওর life এ এরকম জিনিসগুলো ঘটেছে বা ঘটছে তা আমি মিলিয়ে দেখলাম যে এগুলো সত্যি তো আমি ভাবলাম যে আমিও একবার যাই আমি তো এসব বিশ্বাস করি না দেখি গিয়ে জিনিসটা কি? তো আমি যাই যাওয়ার পরে ওনাকে আমি দেখাই তো উনি আমাকে অনেক কিছু দেখে বলে কি বলেছিলো? যে তোর হাতের মাঝে তোর হচ্ছে অনেক সময় খারাপ এই problem হচ্ছে ওই ওই problem হচ্ছে ঠিক আছে যেটা বলে তখন পর সেটা বলে কি? যে যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো আমি ভয়টা পাচ্ছিলাম সেটা হলো মানে তখন বললো যে তোর হাতে যেটা রয়েছে মাঙ্গলিক আমি যত দূর শুনেছি বন্ধুরি বলতে বন্ধ বলতে একটা বন্ধর কাছ থেকে শুনেছিলাম তো ওইটা হচ্ছে যে থাকাটা ভালো জিনিস না তো আমি সেটা শুনে খুব ঘাবড়ে গেছিলাম এই যে এই মাঙ্গলিক জিনিসটা বা অনেক রকম অনেক কিছু তুই কি এগুলো বিশ্বাস করিস?

কিন্তু আমি শুনেছি যে এই দোষটা থাকলে,

স্বামী বা স্ত্রীর মধ্যে কেও মারা যাই যার মধ্যে থাকে তার সে বা সে যদি তাকে যদি ছেলে হয় বা মেয়ে হয় যার মধ্যে থাকুক না কেন সে যদি যাকে বিয়ে করবে তার ক্ষতি হয় মারা যায়না মারা যাই বলছি না ক্ষতি হয় হ্যাঁ এই জিনিসটা আমিও শুনেছি, কিন্তু কখনো এরকম মানে experience হয়নি যে কারোর সাথে কিছু হয়েছে but তোর থেকে অনেক কিছু শোনা যে এরকম জিনিসগুলো সত্যি হয়ে থাকে আবার অনেকে রয়েছে এই যে বলে তন্ত্র-মন্ত্র এইসব করে আরকি এই তাবিজ কবজ অনেকে মিথ্যে কথা বলে অনেকে এটার বাজে ভাবে সুযোগ নেয় আবার কিছু কিছু জন রয়েছে যারা খুবই ভক্তি শ্রদ্ধা করে কাজটাকে করতে চায় যে না আহ এটাচাই যেন problem টা যেন solve হয়ে যায় এরকম আরকি কিন্তু তার কোনো অসুবিধা না হয় নিজের আহ পুরো একশো শতাংশ দিয়ে চেষ্টা করে কিন্তু আবার কিছু মানুষ রয়েছে জিনিসটাকে খুব অপব্যবহার করে আমার সাথে সেই ঘটনাটাই ঘটেছিলো হুম তো যাই হোক

যে না হয়তো আমার সেই দোষের কারণে আমার বিয়ের পর থেকে আমার বরের খুচখাচ accident হচ্ছিলো খুব problem এ ছিলাম আমাদের দুজনের মধ্যে পটতো না খুব ঝগড়া অশান্তি লেগেই থাকে থাকতো কি বলবো নানা বিপদ-আপদ ফারা ওর আমার দুজনারই ঠিক আছে এরকম ছিল দিয়ে তারপরে তো সেই ওনাকে বলার পরে উনি আমাকে বললো ঠিক আছে দোষ কাটানো যাবে আর তোকে অষ্টপ্রহর নামকীর্তন দিতে হবে কিন্তু আমি শুনেছিলাম যে এই দোষ কাটাতে গেলে এইসব নামকীর্তন-টির্তন কিছু হয়না ভক্তি রাখো মনে আর এই দোষের মূল যে মানুষটা মানে যেই ঠাকুরকে ভক্তি করে কাটানো হয় দুটো ঠাকুর এক হচ্ছেন মহাদেব আরেক হচ্ছেন নারায়ণ আমি আর একটু শুনেছি মহাদেবেরই আরেকটা রূপ যেটা রয়েছে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো সেই রূপটাকে আরকি পুজো করতে হয় তো সেরকম কোনো ব্যাপার নেই ওই রূপটাকে পুজো করতে হয় particular সেটা না মহাদেবকে পূজা করতে হয় ঐটার একটা মন্ত্র আছে হ্যাঁ মন্ত্র আছে ওই মন্ত্রটা উচ্চারণ করে পড়তে হয় এরকম একটা ব্যাপার তো যাই হোক আমাকে বললো এবার এমন দেখ আমি হচ্ছি সেরকম family থেকে belong করলে যে high figh profile মানে অনেক পয়সাওলা যেটাকে বলে তো আমি normal মধ্যবিত্ত মানে নিম্ন মধ্যবিত্ত তো তাদের কাছে এত টাকা নেই যে আমাকে একটা আহ অষ্টপ্রহর নামকীর্তন দিয়ে আমার দোষ কাটাবে সেটা খরচ করতে মোটামোটি minimum এক লাখ অষ্টপ্রহর এই নাম কীর্তনটাকি মানে পুরো একটা দিনেই complete কর আজকে ভোরে start করলো ঠিক আছে আজকে ভোরে start করলো কালকে সকালে গিয়ে কীর্তন শেষ হবে ভোগ-আরতি তারতি দিয়ে প্রায় দুপুরের দিকে শেষ

আটটা প্রহরে আটজন দল লাগবে কীর্তনের দল আটটা প্রহরে আটটা দল লাগবে plus আমাকে পুরো পুরো time টা উপোস থাকতে হবে যতক্ষণ কীর্তন হবে উপোস থেকে আমাকে নিজের হাতে সবকিছু করতে হবে তার মধ্যে মেয়েদের তো শারীরিক problem প্রত্যেক মাসে থেকেই তো তিনটে বছর সেই জিনিসটা করতে হতো কোনো একবছরে যদি আমার সেই problem এর জন্য সেই নামকীর্তনটা যদি বন্ধ হয়ে যায় তো আমাকে পুনো~পুনরায় আবার সেটা শুরু করতে হবে

তোকে পরের বছরও এই মাসের এই ছাবিশ তারিখে দিতে হবে একটা ব্যাপার থাকেনা আমাদের সমাজ

আমি বললাম যে এটা সম্ভব না বললো আমি বললাম আমি তো আর কিছু উপায় জানি তো আমি ওনাকে question করি যে তুই তো জানিস যে আমি এইসব বিষয়ে একটু আমার knowledge টা আমি রাখার চেষ্টা করি কিছু কিছু বিষয়ে তো আমি ওনাকে জিজ্ঞেস করি আহ আর কি কোনো উপায় আছে? বললো হ্যাঁ যে উপায় আছে কিন্তু বলা যাবে না ঠিক আছে? প্রথমে তিনি বলতে চাননি মানে পুরোটাই ব্যাপারটা এড়িয়ে গেছে? হ্যাঁ সেহেতু সেখানে আমার husband ছিল আমার আমার শ্বাশুড়িমা ছিল তারপরে যাইহোক আমরা চলে আসি তা বাড়িতে এসে যেহেতু আমি ব্যাপারটা শুনি আমার খুব tension হয় আমি খুব চিন্তা ভাবনা করছিলাম শাশুড়ীমাকে বলছিলাম তুমি তো আরেকবার যাবে তো তুমি ওনাকে জিজ্ঞেস করবে যে আহ এই জিনিসটা আহ কি আর কী কী কী করলে কাটানো যায়? ঠিক আছে তো তখন উনি যায় এক সপ্তাহের মাথায় ওহ আরেকটা জিনিস বলেছিলো আমার কালসর্প দোষ আছে মাঙ্গলিক দোষ তো বলেই ছিল কালসর্প দোষ থাকলে কি শনি পুজো বা গ্রহের পুজো করতে হয়? হ্যাঁ ওটা কেতু আচ্ছা আচ্ছা রাহু কেতু

ওনাকে বলা হলো যে মাঝে আমি শুনছিলাম যে এইসবের মধ্যে নাকি আহ তোর husband এর accident ও হয়েছে কিছু খুব বড়ো নাহলেও ছোটোখাটো হ্যাঁ ওই যে ওইতো ঐজন্যই বলেছিলো যে আমার ওই problem টার কারণেই খুচখাচ ওর accident

ওটা তো আছেই ওসব তো বলেছে তেমনি শুনতেও হয়েছে অনেক তো যাইহোক এ কথাটা বলার আচ্ছা এরকম কিছু কি তোদের মধ্যে হয়েছে যেমন ধর তোর আর তোর husband এর মধ্যে খুব একটা level এর একটা ঝামেলা হলো

হম আমি তো প্রচন্ড ঝগড়া হওয়ার পরে প্রচন্ড ঝগড়া হওয়ার পরে এই recently আমি বলছি এই দুহাজার বাইশে দুর্গাপূজার সপ্তমীর দিন

হ্যাঁ আমিও এই জিনিসগুলো শুনেছি যে এই জিনিসগুলো অনেক সময় ঘটে থাকে সত্যি সত্যিই হয়ে যায় যেমন তোর কাছেই বোধয় শুনেছিলাম যে তোর এক বান্ধীরও নাকি মাঙ্গলিক দোষ থাকার জন্য তার husband বেশ কিছু দিনের মাথায় মারা গেছে সত্যই জিনিসগুলো একটা দিকে ভয় তো লাগেই যে স্বামী-স্ত্রীর মধ্যে যদি কারর এরকম কিছু হয়ে থাকে সেতো ভয় পাবেই তবে আমি এর মধ্যে আরো একটা কথা আমাকে বলছিলিস যেটা যেটা নাকি এইসব মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, এগুলো থাকলে নাকি যেটা হয় যে আহ খুব level এর ঝামেলা মারামারি

যেন সামনে যে আছে তাকে যেন মনে হয় যে মেরে ফেলবো এরকম type এর রাগ একটা মাথার ওপর চাপে হম হয়তো infact সেইবার এমন হয়েছিল আমি ওর বুকের ওপর বসে ওর গলাটা টিপে ধরেছিলাম মানে এতটাই আমি বাজে হয়ে গেছিলাম তারপরে প্রচন্ড রাগারাগি হয়ে যাওয়ার পরে আমি নিজের হাত নিজেই কেটে ফেলি মানে যেমন শিরা কাটে deeply ভাবে

খুবই বাজে ভাবে হুম প্রচন্ড রগে কেটে ফেলি ওই একটা ঘটনা তারপরে আমাকে ওই লোকটা বলা হলো যে এগুলো ও আমি ছয়মাস সময় দিলাম তার মধ্যেই তোমার বৌমা হচ্ছে নিজের গলা নিজে কেটে ফেলবে

তারপর বলেছিল যে আমার এতটাই অবস্থা মানে এতটাই খারাপ দোষ আছে যে আমার হাতে এক মুষ্ঠি সোনা রাখলেও সেই সোনা ছাই হয়ে যাবে

এটাকি কখনো তুই চেষ্টা করে দেখছিস যে আমি আমার হাতে সোনা রাখি দেখেছি একা আমি তখন মানে এমন ভাবে হয়না যে আহ hypnotize বা brain wash যে টাকে বলে মানে পুটাই যেন এগুলোর মধ্যে পুরোটাই যেন ঢুকিয়ে দিয়েছি যা হচ্ছে এটাই ঠিক হচ্ছে আমি যেটা বলছি সেটাই সত্যি মানে আমি পুজো দিতে গেলেও তখন ভাবতাম যে হয়তো প্রদীপটা নিভে যাচ্ছে মনে হয় আমার ওই দোষের কারণেই হওয়াতে নিভলেও হুম এটাও তোর মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তুমি পুজো দিতে পারবে না হম তোমার যখন মন হবে পুজো দেবে তখন তোমার কোনো শারীরিক problem হয়ে যেতে পারে বা কোনো বাঁধা পড়বে এটা সম্পূর্ণটাই পুরো একেবারে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে কোনো কাজেই কিছু হবে না

শ্বশুরবাড়ির অন মানে উন্নতি তো হবেই না উল্টে অবনতি ঘটবে কোনো কাজকর্ম হবেনা like like film এ যেরকম একটা দেখায় একটা সেই backdated minded এর মানুষের যে family তে যেই জিনিস গুলি দেখায় না গ্রাম side এ ওরকম type এর

যে এইরকমও ঘটে থাকে আর এরকম ও কিছু মানুষ থাকে যারা তার এই অপব্যবহার গুলো করে আচ্ছা তারপর কি হলো? যে অষ্টপ্রহর কীর্তন টির্তনের পর কিহলো? আহ একটা কথা বলতে পারি আপনাকে আপনি তো পাঁচকান মানে তিনকান যেনো না হয় পাঁচকান না চারকান এরম একটা যেনো না হয় আমরা তিনজনের বাইরে যেনো কেউ না জানি কেউ না জানে আচ্ছা না যদি যেটা যদি বেশিকান মানে বেশিজন জেনে যায় তাহলে আপনার সংসারে প্রচন্ড বড়ো একটা ক্ষতি হবে

তো যেটা বলেছিলো সেটা হচ্ছে বৌমাকে মানে আমাকে যেহেতু আমার মধ্যে একটা দোষ আছে আপনাকে এই মাঙ্গলিক ব্যাপারটাই কেমন একটা অদ্ভুত কালসর্প দোষের ব্যাপারটা ঠিক আমি ঠিক জানি না তবে মাঙ্গলিক ব্যাপারটা আমি শুনেছি অনেকবার তারপর বললো হ্যাঁ তার পর উনি বলেন যে আপনার বৌমাকে কোনো একটা মুসলমান লোকের সাথে তিনদিন সহবাস করতে হবে। এটা এতো বড়ো কথা হ্যাঁ আর সহবাস করতে হবে যতক্ষণ সে সহবাস করবে ততক্ষন সে মুখে বলবে ওঁম নমঃ শিবায় ওঁম নমঃ শিবায় infact ওই লোকটা যেই লোকটা যে আমার সাথে সহবাস করতে আসবে তাকে পুরোপুরি মুসলমান ধর্মের হতে হবে infact যে জানবে না ও আমি মানে আমার সাথে সহবাস করার পর সাধারণত সহবাস করে যেই জিনিসগুলো husband -wife এর মধ্যে হয়ে থাকে একটা বাচ্চা হওয়ার জন্য তো সেই জিনিস সেগুলো হবে infact উনি জানতে পারবে না যে যে আসবে আমার সাথে সহবাস করতে সে জানবে না যে

আর আমি সহবাস আমার সাথে করলে আমার মাঙ্গলিক দোষটা তার কাছে চলে যাবে infact সেই লোকটাকে কবিরাজ মশাই আমাকে কথা বলেছিলো যে সে ঝাড়িয়ে ঠিক করে দেবে এই একটা গেলো আরেকটা ঘটনা হলো যেটা আমার কালসর্প দোষের কারণে ওই লোকটা আমাকে বলেছিলো আমাকে ঝাড়াবে ঝাড়ফুঁক করে আমার ওই ব্যাথা কমাবে বললো আমাকে শরীরে কোনো কিছু রাখতে পারবো না জামাকাপড় এই অবস্থায় উনি আমাকে ঝাড়াবে infact আমাকে জোর করে নিয়ে যাওয়া হলো জোর করে ঝরানো অবধি আমি last এ কথা বলে যে আমার শরীরে তবে মানে পুরো গায়ে কিছুই থাকবে না সে কিছুই রাখতে দেবে না এইভাবে তোকে ঝাড়াবে

আর এই জিনিসটা হবে ওই সহবাস করার আগে তোকে ঝরিয়ে নেবে

তিন দিন আমাকে পুরো ঝরিয়ে ওই কালসর্প এরকম নি~নিম্ন মানসিকতার কিছু লোকই এই ভগবানের নামে এই যে ব্যবসা গুলো করছে না এইগুলো সত্যই খুবই খারাপ তারপর আমি শুনেছিলাম যে তুই কোনো একটা ভালো মানুষের কাছেও পড়েছিলি যিনি এরকম পূজো আচড়া উনি হচ্ছে যার কাছে আমি গেছিলাম তিনি একজন school teacher ছিল retired school teacher খুব ভালো মানুষ plus উনি ডাক্তারের অনেক কিছু জানেন খুব মানে খুবই ভদ্র মানে উনি যে একজন পুজো করেন খুব ভালো পূজারি কোনো কারণে তার শরীর খারাপ হওয়ার কারণে stroke হয়ে যাওয়ায় একটা একটু paralysis type হয়ে গেছে কথাবার্তা বলে হয়তো সেরকম ভালো করে পুজো করতে পারে না কিন্তু আমি তার কাছে যাই তিনি একজন astrologer but certificate আছে কিন্তু ওনাকে সবাই খুব respect করে আমি আমরা কাছে অন্ততঃ আমি মন থেকে respect ওনাকে করি খুব ভালো লেগেছে কারণ আমি বিশ্বাস করি যে আমি তখনই astrologer বা এইসবকে বিশ্বাস করবো যখন দেখবো আমি তার সাথে বিজ্ঞানের মিল আছে অবশ্যই অবশ্যই তো সেভাবে আমি ওনার কাছে আমার শ্বাশুড়িমাই নিয়ে যায় plus মানে ওই ঘটনা গুলো ঘটার চার থেকে পাঁচ মাস পর আমার সাথে তার মাঝে অনেক কিছু ঘটে যায় আমার life এর সাথে তারপর ওনার কাছে আমাকে নিয়ে যান নিয়ে যাওয়ার পর আমি ওনার কাছে যাওয়ার সাথে সাথে উনি হাতও দেখেননি আমাকে সেরকম কিছু বলেননি ঢুকলাম ঢোকার পরে উনি আমার শরীরে কি problem আছে মানে কি problem হয় সেগুলো উনি আমার মুখটা দেখেই বলে দিলো just আমি আমার শ্বাশুড়িমা পরিচয় দিলো এটা আমার বৌমা হয় আমাকে বললো তো সেখনও তোর স্বাশুড়ীই নিয়ে গেছিলো? হ্যাঁ সেখানে আমার স্বাশুড়ীই নিয়ে গেছিলো আমার husband সেখানেও গেছিল দুজনেই গেছিলো তো ওনাকে আমার আমার সামনে মানে আমার just মুখটা দেখলো দেখেই আমাকে যা যা বলার বলে দিলো খুব ভালোবাসলো বলার পর বললো দেখ আমি তোর হাত দেখবো না আমি কিছু না আমি আমার হাতের রেখা গুলো দেখিয়ে বলবো যে তোর হাতে কি কি আছে তুই শুধু তোর হাতটা খুলে check করবি যে তোর হাতে এই জায়গায় এই এই জিনিস আছে হ্যাঁ সত্যিই তাই উনি আমাকে বললো যে দেখ তোর হাতের ভাগ্য রেখাটা যেটা থাকে হাতের middle মানে হাতের নিচ থেকে middle এ মানে middle আঙ্গুল বরাবর যে সোজাসুজি রেখাটা থাকে সেটা মাঝখান থেকে মুছা মোছা আছে হালকা যেটা তোর আগে ছিল না

তোর কেতুর problem আছে যেটাকে বলে কালসর্প দোষ

তো উনি কি কী করলো? মানে তোর এই দোষ কাটানোর জন্য উনি কি করলেন? উনি কি বললেন? উনি কি বাড়িতে কোনো পুজো-আচড়া বা কোনো ওষুধ-পত্র এরকম type এর কি কিছু দিয়েছিলেন? না না না উনি আমাকে কে যার কাছে আমি না না না উনি আমাকে ওষুধপত্র কোনো কিছুই দেননি উনি just আমাকে বললো তোর হাতের দেখ মাঝখানে middle এ যে যে ভাগ্য রেখাটা সেটা মুছে গেছে তোর হাতের শুক্রর problem আছে যে কারণে তোর শরীর খারাপ শরীরের problem হয় তোর মেজাজ খিটখিটে থাকে মাথা ব্যাথা হয় মানে হ্যাঁ বললো ভাগ্যরেখাটি মুছে যাওয়ার কারণটা হচ্ছে

ওর মুখটা দেখে হাত দেখে আমার মনে হচ্ছিলো ওর সাথে ওই জিনিসটা ঘটবে সত্যিই ঘটেছে এবং সে মানুষটা আজকে আমাদের মধ্যে নেই আমি বলার এক সপ্তাহের মাথায় সে মারা যায় তো তোর হাতের ভাগ্য রেখাটা মুছে গেছে মা তোর সামনে ভীষণ বড়ো ফারা আছে তুই বাঁচবি না আমি সেটা বলতে কষ্ট হচ্ছে কিন্তু আমি তোকে বলে দিলাম সাবধানে থাকবি দিয়ে উনি কি করেন তারপর বললো তোর কালসর্প দোষ আছে তো আমি বললাম যে মামা আহ সম্পর্কে মামা হয় তো বললাম যে মামা আমার সাথে তো এরকম ঘটনা ঘটেছিলো আমাকে একজন বলেছিলো বললো হ্যাঁ আমি বুঝতে পেরেছি সেটা তোকে কিছু না তোকে আমি তিনটে পাথর নিতে বলবো সেটা তুই নিবি কি নিবি না সেটা তোর ব্যক্তিগত ব্যাপার আমার আমি দেখ কোনোকিছু নেই না আমার কিছু প্রয়োজন নেই আমি just মানুষকে ভালো রাখতে চাই যে আমাকে যা খুশি হয়ে দেয় টাকা পয়সা এরকমের কোনো ইয়ে মনে হলো না না না শুধু উনি পুজো পুজো করে যেহেতু পুজোর টাকা টুকুই কোনো দাবি নেই তুমি খুশি হয়ে যা দেবা আচ্ছা কি বাড়িতে করিয়েছিল? হ্যাঁ তারপর উনি আমাকে দেখে বলেছিলো দেখ কালসর্প দোষ আর মাঙ্গলিক দোষ তো ঝড়িয়ে বা ঝাড়ফুঁক করে কাটানো যায়না ওগুলো যারা করে তারা

আমি তোকে যেটা বা বলছি শোন মহাদেবকে আর নারায়ণকে ভক্তি করে কালসর্প দোষ কাটানো না যাই না আমি তোর বাড়ি যাবো গিয়ে ওখানে আমি গ্রহ দোষ কাটাবো আর নারায়ণ পুজো করবো তুই প্রত্যেক সোমবার করে আমি প্রত্যেক সোমবার করে দিতাম আমার সাথে এই ঘটনা গুলি ঘটার পরে তো উনি বলার পরে আরো আমি সেটা করি মহাদেবকে জল ঢালবি মহাদেবকে প্রণাম করবি

এখন ফল বলতে পুরো বাড়িতে আমার হচ্ছে পুজো হলো বড়ো করে যজ্ঞ-টজ্ঞ করে আমি সেখানে আমার বর আহূতি মানে অনেক কিছু দিতে হয় যজ্ঞে অর্পণ করতে হয় দান করতে হয় তো উনি পুজো করলো আমর বরকে যেরম যেরম বললো নয়টা বেলপাতার মধ্যে আমাদের দুজনের sorry আমাদের দুজনের নাম গোত্র লিখে মানে আমার আর আমার husband এর নাম গোত্র লিখে ওটা দিতে হলো উনি যেরকম যেরকম বললো আমি just আমার বরকে touch করেছিলাম

বর দিচ্ছে মানে যেহেতু আমি তার অর্ধাঙ্গিনী আমার সেটা দেওয়ার দরকার নেই আমার শুধু ছুঁয়ে থাকলেই হবে ওর দেওয়াটা সম্পূর্ণ হবে আমার কাজের জন্য না হলে সেটা সম্পূর্ণ হবে না তো এরকম বললো তো আমি গেলাম মানে ওই জিনিস গুলো হলো বাড়িতে হওয়ার পরে একটা দুটো জল দিলাম দুজন মিলে আর যেহেতু যজ্ঞ ঠান্ডা করতে হয় সেজন্য গঙ্গার জল দিলাম এবার যাইহোক সম্পূর্ণ সব হলো দেখ উনি বলেইছে যে এই ফাঁড়াটা আমার কাটতে মোটামুটি একবছর উনি সময় দিয়েছে ছমাসের মধ্যে life ঘুরতে start করবে আমাদের যা যা problem ছিল আস্তে আস্তে ছয়মাস মধ্যে থেকেই মানে এই যজ্ঞের পর থেকেই কিন্তু একবছর time লাগবে আমাদের পুরোপুরি ঘুরে দাঁড়াতে তো এখন বুঝছি বলতে দেখ আমি আহ

কারণ উনি বলেছিলো যে আমার ওই periods এর time টা তে পেতে ব্যথা, কোমরে ব্যথা, গা বমি মানে কিছু মানুষ আছে ব্যবসা করলেও কিছু মানুষ এগুলো সত্যি বলে হ্যাঁ একদম তো উনি আমাকে বলেছিলো তোর এগুলো ঠিক হয়ে যাবে আমি যজ্ঞ হওয়ার ঠিক তিনদিনের মাথায় দেখলাম প্রত্যেক মাসে period এর সময় যে আমার পেতে ব্যাথাটা হতো আমি যে ছটফট করতাম

seriously মানে যা মনে হয়েছে হচ্ছে সামান্য পেতে ব্যাথা হয়েছে but আমি relax এ বিন্দাস ঘুরে বেড়াচ্ছি।